টোটো দুটোর সামনে হেড লাইট দেখতে পাওয়া যাচ্ছে। টোটো দু টোটো দুটোর ব্যাকগ্রাউন্ডে গোলাপি রঙের দেওয়াল ও নিচে একটি বস্তা পড়ে থাকতে দেখা যা--

একটি লোক নীল জামা পড়ে হেঁটে যাচ্ছে এবং গাছগুলির গুড়িতে হলুদ সাদা রং করা রয়েছে ।

ছবিটিতে একটি রেস্টুরেন্ট দেখতে পাওয়া যাচ্ছে রেস্টুরেন্টটের নাম লেখা রয়েছে পার্ক ভিউ রেস্টুরেন্ট এই ছবিটার রেস্টুরেন্টের সবকিছু খুব একটা বোঝা যাচ্ছে না।